এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে আ বুদ্ধর স্ট্যাচু -র সামনে দাঁড়িয়ে আছে।

এই ছবিটি দেখে মন মুগ্ধ হয়ে গেল।

কিন্তু খুব ভা ভালো লাগে এখানে আসতে।

এই ওষুধ এর দোকান তীর নাম সুরক্ষা প্লাস মাদার এণ্ড চাইল্ড ক্লিনিক এখানে ভাকসিনেশন করা হয় এবং এখানে বাচ্চার এবং মায়ের--

এখানে লোকরা আসে কাজ পালা করতে। নিজের।

এই খানে এই ছবিটি দেখে আমার মন জয় হয়ে যায় এটি একটি খুব মনের কাছের একটি ছবি এটা আমার দেখে খুব ভালো লাগল। এইখানে দেখতে পারছি বিশাল বড়ো মাঠ রয়েছে।

সবার জিম এখানে লোকে এসে শরীর তৈরী করে স যাতে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে তার জন্য লোকে এখানে ওজন তোলে এবং ফিটনেস মেইনটেইন করে ।